সামনে একটা বড় বিল্ডিং দেখা যাইতেছে।

সাটারিংয়ের উপর রড বিছানো আছে।

সামনে দুটা মালতি গাড়ি দাঁড় করানো আছে-এ।

পিছনে বড় একটা বিল্ডিং দেখা যাইতাসে।

এইটা একটা ইস্কুল মনে হইতেসে।

সামনে একটা কেবিন দেখা যাইতেসে।

অনেক সুন্দর মেঘ দেখা যাইতাছে।

রাস্তা দিয়ে একটা বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে।

আমরা সুন্দর ডিজাইন করা আছে।

বাড়িটার দেওয়ালে অনেক অ ঘাস গাস হয়েছে।

আমনে মাঠটাতে সুন্দর ঘাস দেখা যাইতেসে।

ইস্কুলটার সামনে দুইটা বাইক দাঁড়িয়ে আছে।

টেবিলটা অনেক সুন্দর ডিজাইন করা আছে।

বসার জন্য অনেকগুলো চেয়ার দেওয়া আছে।

সামনে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে।

পাশে একটা বাড়ি দেখা যাইতেছে।

পাশে অনেকগুলো বাড়ি দেখা যাইতেসে।

বাচ্চার জন্য সুন্দর খেলনার জিনিস দেখা যাওয়ার লাগসে।

একজন ব্যক্তির শুধু মাথাটা দেখা যাইতেছে।

পিছনে একটা ছেলে হেয়ার স্টাইল করতেছে।

পিছনে আরও কিছু লোক বসে আছে।

একজন দাঁড়িয়ে হেয়ার স্টাইল করতেছে।

মাটিতেস অনেক ঘাস দেখা যাইতেসে-এ।

এইটা একটা দোকান মনে হচ্ছে।